এদিকে সবাই বইসে নামাজ পড়তাসে।

দেখ এডা দেখা যাইতাছে একটা তিনতলা বাসা একটা বিল্ডিং ।

আর এটা একটা সেলুনের দোকান যেটার নাম আঃ আঃ নিম-নিম সেলুন ।

যে যায় যে উপরেরটা সাদা আর উপরে লাল।

এটা একটা এ্য ডিজিটাল শপার বা কমোন সার্ভিস সেন্টার ।

এটি একটি ইলেকট্রিক শপ ।

স্পিকার ঐগুলো আমরা এখান থেকে ইলেকট্রিকের বিভিন্ন জিনিস এখান থেকে ক্রয় করতে পারবো।

এটার সামনে একটা বাইক আর কিসু ।

এটা একটা দোকান যেটার নাম মেসার্স স্টার ভীশান ।